লিব্রিঅফিস ক্যালক এর উন্নত বিন্যাস এবং সুরক্ষা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগতো
এই টিউটোরিয়াল আমাদের শিখব পাসওয়ার্ড দ্বারা স্প্রেডশীট রক্ষা করা পাসওয়ার্ড দ্বারা স্প্রেডশীট এর মধ্যে একটি শীট বা একটি ট্যাবকে রক্ষা করা
একটি ডাটাবেসের জন্য পরিসীমা ধার্য করা
সাবটোটাল বিকল্পটি ব্যবহার করা সেল যাচাই করা
এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ 334 ব্যবহার করছি
প্রথমে personal finance trackerঅডস ফাইলটি খুলুন
প্রথমে এই ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে রক্ষা শেখা যাক
এই বিকল্পটি নিশ্চিত করে যারা কেবল পাসওয়ার্ডটি জানেন তারাই সেই ফাইলটি খুলতে পারবেন
প্রধান মেনু থেকে ফাইল এবং তারপর সেভ এএস ক্লিক করুন
সেভ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
এখানে সেভ উইথ পাসওয়ার্ড বাক্সতেটি টিক দিন
তারপর সেভ ক্লিক করুন
যেহেতু আমরা সেভ এএস বিকল্পটি ব্যবহার করছি আমরা হয় এটিকে আলাদা একটি ফাইল হিসাবে সংরক্ষণ করতে পারি অথবা আগের ফাইলটিকেই প্রতিস্থাপন করতে পারি
এখানে ফাইলটি প্রতিস্থাপন করা যাক
য়েস ক্লিক করুন
তারপর একটি পাসওয়ার্ড লিখুন
এবং এছাড়াও পুনরায় নিশ্চিতকরণ বাক্সে পাসওয়ার্ড লিখুন এবং ওকে ক্লিক করুন
তারপর personal finance trackerঅডস বন্ধ করুন
এখন এই ফাইলটি পুনরায় খুলুন এবং পরীক্ষা করুন
পাসওয়ার্ড লেখার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে160
এখানে একটি ভুল পাসওয়ার্ড দিন
ওকে ক্লিক করুন
আমরা একটি ত্রুটির বার্তা পাবো পাসওয়ার্ডটি ভুল
এখন সঠিক পাসওয়ার্ডটি লিখুন
ফাইলটি খুলে গেছে
কিভাবে আমরা পাসওয়ার্ড বিকল্পটি মুছে ফেলবো
এটিও খুব সহজ
সেভ উইথ পাসওয়ার্ড বিকল্প থেকে টিক তুলে দিন
আবার আমরা সংরক্ষণ করুন বিকল্প ব্যবহার করে উভয় একটি পৃথক ফাইল রূপে সংরক্ষণ করে অথবা একই ফাইলে প্রতিস্থাপন করতে পারি
এখানে ফাইলটি প্রতিস্থাপন করুন
য়েস ক্লিক করুন
এই ফাইলটি বন্ধ করুন এবং আবার খুলুন
এখন আপনার ফাইল খোলার জন্য কোনো পাসওয়ার্ড এর প্রয়োজন হলো না
এখন শেখা যাক কিভাবে ফাইল এর শিট গুলিকে আলাদা করে পাসওয়ার্ড দিয়ে রক্ষা করা যায়
মেনু বার থেকে ক্লিক করুন টুলস প্রোটেক্ট ডকুমেন্ট এবং শীট
প্রোটেক্ট শীট ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
শীট রক্ষা করার জন্য প্রথমে সিলেক্ট লকড সেলস এবং সিলেক্ট আনলকড সেলস বিকল্পদুটির টিকচিন্হ তুলে দিন
এখন পাসওয়ার্ড ক্ষেত্রে ছোট হাতের অক্ষরে লিখুন এবিসি এবং কনফার্ম ক্ষেত্রে পাসওয়ার্ডটি পুনরায় লিখুন
ওকে ক্লিক করুন
এখন একটি সেল এ তথ্য নির্বাচন করে পরিবর্তন করার চেষ্টা করুন
আমরা কোন সেল নির্বাচন করতে পারছি নি160
শীট পরিবর্তন করা যাচ্ছে না 160
কিন্তু অন্য শীট গুলির কি খবর160
শীট2 এর উপর ক্লিক করুন
একটি সেল নির্বাচন করে সম্পাদনা করার চেষ্টা করুন
ক্যালক আমাদের অন্যান্য শীটের সেল এ সম্পাদনা করতে দেবে
প্রথম শীটে ফিরে যান
এখন এই শীট এর প্রতিরক্ষা তুলে নিন
এটি সহজ কাজ
মেনু বার থেকে টুলস প্রোটেক্ট ডকুমেন্ট এবং শিটক্লিক করুন
একটি ডায়লগ বক্স এ পাসওয়ার্ডের এর জন্য অনুরোধ প্রদর্শিত হবে
ছোট হাতের অক্ষরে এবিসি লিখুন এবং ওকে ক্লিক করুন
আমরা আবার সেল নির্বাচন করতে পারছি160
চলুন রেঞ্জেস সম্পর্কে জানা যাক
আপনি একটি স্প্রেডশীট মধ্যে সেলগুলির একটি পরিসীমা নির্ধারণ করতে পারেন ও ডাটাবেস হিসাবে ব্যবহার করতে পারেন
এই ডাটাবেস পরিসীমার প্রতিটি সারি একটি ডাটাবেস রেকর্ড এর অনুরূপ এবং একটি সারির প্রতিটি সেল একটি ডাটাবেস ক্ষেত্র
আপনিডাটাবেসের মতনই এই পরিসীমার মধ্যে নির্দিষ্ট ক্রমে সাজানো দলবদ্ধকরণ অনুসন্ধান এবং যেকোনো গণনা করতে পারেন
personal finance trackerঅডস এ একটি ডাটাবেস তৈরী করুন এবং তথ্য নির্দিষ্ট ক্রমে সাজান
প্রথমে সেই আইটেম নির্বাচন করা যাক যেগুলির ডাটাবেসের মধ্যে দরকার
সান থেকে অ্যাকাউন্টে শিরোনাম এর অধীনে সব তথ্য একসঙ্গে নির্বাচন করুন
আমরা ইতিমধ্যেই জানি কিভাবে তথ্য নির্বাচন করতে হয়
এখন ডেটাবেস এর একটি নাম দেওয়া যাক
মেনু বার থেকে দাতা ক্লিক করুন এবং তারপর ডিফাইন রেঞ্জ ক্লিক করুন
নামে ক্ষেত্রে ডাটাবেস ছোট করে ডিটিবিএস লিখুন
ওকে ক্লিক করুন
আবার মেনু বার থেকে দাতা এবং সিলেক্ট রেঞ্জ ক্লিক করুন
প্রদর্শিত সিলেক্ট ডেটাবেস রেঞ্জ ডায়লগ বাক্সের মধ্যে ডেটাবেসের তালিকায় ডিটিবিএস দেখা যাচ্ছে
ওকে বাটন ক্লিক করুন
এখন ডাটাবেসের তথ্য নির্দিষ্ট ক্রমে সাজান
মেনু বার থেকে দাতা এবং সর্ট ক্লিক করুন
প্রদর্শিত ডায়লগ বাক্স থেকে সর্ট -বাই ক্ষেত্রটি ক্লিক করুন এবং নির্বাচন করুন সান
এরপর ডানদিক থেকে নিম্নক্রমে নির্বাচন করুন
প্রথমে থেন বাই ক্ষেত্রের নিচে ড্রপ ডাউন বোতামে ক্লিক করুন এবং কস্ট নির্বাচন করুন
আবার ডান দিক থেকে ডিসেন্ডিং নির্বাচন করুন
দ্বিতীয় থেন বাই ক্ষেত্রে ড্রপ ডাউনে ক্লিক করুন নির্বাচন করুন স্পেন্ট এবং তারপর আবার ডিসেন্ডিং নির্বাচন করুন
ওকে ক্লিক করুন
সান শিরোনাম এর নীচে তথ্য নিম্নক্রমে সাজানো রয়েছে160
অনুরূপ পদ্ধতিতে আমরা ডাটাবেসের মধ্যে অন্যান্য কাজও করতে পারি
সর্টিং বাতিল করে মূল তথ্য পেতে চাইলে CTRL Z কী টিপুন
এখন ক্যালক এ সাবটোটাল বিকল্প কিভাবে ব্যবহার করতে হয় তা শেখা যাক
সব টোটাল বিকল্প আমাদের পছন্দের গাণিতিক ফাংশন ব্যবহার করে বিভিন্ন শিরোনামের নিচে তথ্যগুলির যোগফল দেয়
কস্ট শিরোনামের নিচের তথ্যগুলির আংশিক যোগফল বার করা যাক
প্রথমতমুছে ফেলা যাক এর এন্ট্রির সারি সংখ্যা 8
একসঙ্গে সান অ্যাকাউন্টে অধীন সমস্ত তথ্য নির্বাচন করুন
এর পরে মেনু বার থেকে ডেটা এবং সাবটোটালস ক্লিক করুন
প্রদর্শিত সাবটোটালস ডায়লগ বাক্সের গ্রুপ বাই ক্ষেত্র থেকে সান নির্বাচন করুন
এই ক্রমিক সংখ্যা দ্বারা তথ্য দলবদ্ধ করে
এরপর ক্যালকুলেট সাবটোটালস ফোর ক্ষেত্রে কস্ট বিকল্প ক্লিক কর
এটি এর অধীনে থাকা সমস্ত তথ্যের সমষ্টি নির্ণয় করবে
উসে ফাঙ্কশন ক্ষেত্রর মধ্যে সুম নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন
দেখবেন স্প্রেডশিট এ খরচ এর অধীনে ভুক্তি গ্রান্ডটোটাল প্রদর্শন করা হয়
শীট এর বাম দিকে 3টে নতুন ট্যাব আছে1 2 এবং 3
এই ট্যাবগুলির তথ্য এর 3টি বিভিন্ন মতামত প্রদান করে
এক নম্বর ট্যাব এ ক্লিক করুন
খরচ এর অধীনে তথ্য এর শুধুমাত্র গ্রান্ড টোটাল প্রদর্শন করা হয়
দ্বিতীয় ট্যাবে ক্লিক করুন
খরচ এর অধীনে তথ্য ও সেইসাথে গ্রান্ডটোটাল প্রদর্শন করা হয়
এখনতৃতীয় ট্যাবে ক্লিক করুন
আমরা খরচ এর অধীনে তথ্যর গ্রান্ডটোটাল ও শীট বিস্তারিত দেখতে পারি
এই ফাইলটি এখন বন্ধ করুন
একটি ডায়লগ বক্স বার্তা সহিত প্রদর্শিত হবে পরিবর্তনগুলি সংরক্ষণ করতে চান বা বাতিল
ডিসকার্ড ক্লিক করুন
এখন ফাইলটি পুনরায় খুলুন
এখন লিব্রিঅফিস ক্যালক এ ভ্যালিডিটি বিকল্প সম্পর্কে জানবো
ভ্যালিডিটি বিকল্প স্প্রেডশীট এর তথ্য যাচাই করে
এটি করতে স্প্রেডশীটে নির্বাচিত সেল এর জন্য ভ্যালিডেশন রুলস নির্দিষ্ট করতে হবে
উদাহরণস্বরূপ পার্সোনাল ফিনান্স ট্র্যাকারodsএ আমরা ভ্যালিডেশন ব্যবহার করে কেনা দ্রব্যগুলির জন্য পেমেন্ট মোড নির্দিষ্ট করতে পারি
এখন তারিখ এবং তার বিষয়বস্তু মুছে ফেলা যাক
রিসিভড শিরোনামের পাশে মোড ওএফ পেমেন্ট এর জন্য অন্য একটি শিরোনাম m o প যোগ করুন
শিরোনাম এমওপি নিচেসেল ব্যবহার করা যাবেপেমেন্ট মোড প্রদর্শন করতে ডাটা এন্ট্রির জন্য আইটেম শিরোনামের অধীনে
এইটি হল বেতন বিদ্যুৎ বিল এবং অন্যান্য বস্তুগুলি
এখন আমরা শিরোনাম এমওপি নিচের খালি সেল এর উপর ক্লিক করি
এই উপাদানটি বেতন এর জন্য পেমেন্ট মোড থাকবে
এখন মেনু বার থেকে তথ্য এবং বৈধতা ক্লিক করুন
ভ্যালিডিটি ডায়লগ বাক্স এ প্রদর্শিত হচ্ছে
এখন ক্রাইটেরিয়া ট্যাবে ক্লিক করুন
আলো ক্ষেত্রের ড্রপ ডাউন থেকে লিস্ট ক্লিক করুন
এন্ট্রিস বাক্সটি
এখন নির্বাচিত সেল যাচাই অপশন এ যা প্রদর্শিত হবে প্রবেশ করা যাক
এখন পেমেন্ট এর প্রথম মোড টাইপ করি ক্যাশহিসাবেএবং তারপর এর কীবোর্ড থেকে এন্টার কী টিপুন
পরবর্তী এর দ্বিতীয় মোড টাইপ করা যাক ডিমান্ড ড্রাফট হিসেবে
ওকে ক্লিক করুন
নির্বাচিত সেলগুলি যাচাই করা হয়ে গেছে160
এখন নিম্নমুখী তীর টিপুন যা পাশাপাশি প্রদর্শন করা হয়
আপনি কি দেখতে পাচ্ছেন যা অপশন আমরা এন্ট্রিস বক্সের মধ্যে পেমেন্ট মোড হিসেবে প্রবেশ করিয়ে ছি160
নীচের সেল যাচাই করার জন্য প্রথমে টুলবারে রংতুলি বিন্যাস অপশন এ ক্লিক করুন
তারপর বাম মাউস বাটন টিপে এবং সেল বরাবর টেনে এনে যাচাই সেল এর নীচের সেল নির্বাচন করুন
এখন মাউস বোতামটি ছেড়ে দিন
সমস্ত নির্বাচিত সেল একই পদ্ধতিতে যাচাই করা যায়
এখন M O Pশিরোনাম এর ঠিক নিচের সেল এ ক্লিক করুন এবং তারপর নিম্নমুখী তীর ক্লিক করুন
উভয় অপশন কে মোড অফ পেমেন্ট হিসেবে প্রদর্শন করা হয়
ক্যাশ অপশনটি নির্বাচন করা যাক
একই পদ্ধতিতে আপনি নির্বাচন করতে পারেন ক্যাশ বা ডিমান্ড ড্রাফট প্রতিটি যাচাই সেল এর জন্য তৈরি করা মোড অফ পেমেন্ট হিসেবে
এইখানে আমরা লিব্রিঅফিস ক্যালক এই কথ্য টিউটোরিয়াল শেষে এসেছি
সংক্ষেপ আমরা শিখেছি কিভাবে একটি স্প্রেডশীট রক্ষা পাসওয়ার্ড একটি স্প্রেডশীট ফাইলে একটি একক শীট অথবা ট্যাব রক্ষা পাসওয়ার্ড
কিভাবে ডাটাবেসের জন্য রেঞ্জ নির্ধারণ
কিভাবে সাবটোটালস ব্যবহার
কিভাবে সেল যাচাই
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
httpspoken tutorialorgNMEICT Intro রাধা এই টিউটোরিয়াল টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়